ওর মধ্যে অল্প করে নুন তেল দিয়ে ব্যাপারটাকে সেদ্ধ করবি কেন বলতো নুনে তেল দেওয়া হয় তার reason হচ্ছে যে অ্যা চাউমিনটা দেখবি সেদ্ধ করার পর যখন তুই ছাঁকবি জলটাকে তখন ওরা গায়ে লেগে যায় ময়দার জিনিস তো ভীষণভাবে ওরা গায়ে লেগে যায় পরে নাড়াতে খুব problem হয় এবং সব জায়গায় ভালো করে fry ও হয় না তো সেটার জন্য তুই ভালো করে অ্যা নুন আর তেলটা দিয়ে দিলে কি বলত প্রত্যেকটা গোটা করে থাকে এবং কারোর সাথে কেউ গায়েও লাগে না আর খুব easy হয় ব্যাপারটা তুই ভালো করে বল

তারপর তুই ভালো করে চাউমিনটা সেদ্ধ করে নিলি তার পাশে পাশে তো তোর আলু ডিম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে ওটাকে একটু ঠাণ্ডা জলে ধুয়ে নিবি ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিবি ধুয়ে একটু ছেঁকে নিয়ে একদম কড়াই দিয়ে দিবি দিয়ে নুন হলুদ তুই যদি গোলমরিচ দিতে চাস গোলমরিচ

ভালো করে সুন্দর করে রসিয়ে কষিয়ে খেয়ে নেবে রান্না করে আর যদি তুই sauce দিয়ে খেতে চাস তাহলে একটা কথা বলতে পারি

চাউমিনটা শুকনো শুকনো হয়ে খেতে prefer করে না তাই sauce দিয়ে ভেজে নিয়েও খেতে পারিস ভালো লাগে খেতে খুব easy আর তোর বাড়িতে আজকের বাড়িতে কি রান্না হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে ভাত আ সবজি অনেক ধরনের সবজি দিয়ে রান্না বান্না হচ্ছে আর মাছের ঝোল

হ্যাঁ হ্যাঁ কি বললি বললাম কি মাছ হচ্ছে মাছ কাটাপোনা মাছ তোদের বাড়ি কি রান্না হচ্ছে আজকে ও আজকে আমাদের বাড়িতে নিরামিষ রে আজকে আমাদের বাড়িতে নিরামিষ খায় সবাই তাই পনিরের ঝোল আলু ভাজা আর ভাত I নরমাল simple খাওয়ার পুরো bhej কি জানি পনির কিভাবে রান্না করতে হয় মানে পনিরের ঝোল না মানে আমার মা তো মাকে দেখেছিলাম ঝিঙে দিয়ে কেটে ভালো করে fry করে সব রকমের ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো একটু অল্প করে হলুদগুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পনিরগুলোকে আগে সেদ্ধ করে নেয়। আ না fast fast তো না first এ ভেজে নেয় জানিস তো তারপর ব্যাপারটাকে হচ্ছে একটু গরম জল করে রাখতে দেখেছি মাকে I তো সেটার মধ্যে মা আ পনির গুলোকে ফেলে দেয় তাহলে কি বলতো খুব নরম থাকে মা বেশি ভাজেও না পনিরগুলোকে যেরকম দেখেছিলাম তো মায়ের থেকেই যেটুকু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে side থেকে শেখা এই কটা জিনিসই দেখেছি তোর কি খেতে সব থেকে বেশি ভালো লাগে রে আমার বেশি খেতে ভালো লাগে chicken

আমাকে খাওয়াবি chicken আসলে কি বলতো মানে রান্নাবান্না না খুব একটা সেরকম ভাবে মানে জানি না যে সুজি তুই বললি যে আজকে যে কেমন prepared করবি তুই কেমন ভাবে রান্না করবি এটা আমার মায়ের দেখেই শিখেছি মানে মা করতো দেখে দেখে বলা আর কি মানে আমি কখনো try করতে যাইনি but আজকে chowmein খেতে ইচ্ছা করছিলো বাড়িতে কেউ নেই তো ভাবলাম তোর থেকে জেনে নিই আজকের আমার বাড়িতেও কেউ নেই ওই জন্যই আমি tiffin নে কি করবো তোকে আমি এরকম ঝাল সুজি রান্না করতে দেখেছি তাই ভাবলাম কি যে একটু তোর থেকেই জেনে নিই তুই আরে তোর বাড়িতে গেছিলাম যে এবারে সেইবারে ঝালসুজি বানিয়েছিলি আমার এত ভালো লেগেছে খেয়ে আমি first time খাচ্ছিলাম তো ভীষণ সুন্দর লাগে আমি এমনিও সুজি খেতে খুব ভালো লাগে মানে মা দেখতাম আগে পাতলা করে আমাকে খুব সুজি খাওয়াতো তাহলে কি বলতো অল্পতে একটু পেটটাও ভার থাকলে অনেক্ষন বেশ ভালো থাকে আমার খুব ভালো লাগে দুধ দিয়ে, তারপরে অনেকে kaju kishmish paper করে তারপর হ্যাঁ অনেকে কিসমিস দিয়ে paper করে আমি আবার একটু চিনি তো একটু কমই খাই তো ওটাতে যত কম চিনি দিয়ে খাওয়া যায় ততই আমার মনে হয় যেন ভালো লাগে আরো বেশি healthy হয় শুধু শুধু সব সময় না ভালো লাগে না একটু হালকা পাতলা করে ভালো লাগে হ্যা পাতলা করে হবে ওখানে যদি ভাই নারকেল টারকেল একটু বেশি করে পরে kaju kishmish যদি একটু পরে আহা আলাদা আলাদা আলাদা এই নারকেল থেকে মনে পড়লো বলছি সামনেই তো পৌষ পার্বন তুই পিঠে খাওয়াবি না পিঠে খাবি এখন আমি তো পিঠে করতে পারি না কাকিমাকে বল আমার জন্য একটুখানি পিঠে বানাতে মাকে দেখেছি পিঠে ফিঠে করতে দুধপুলি দুধপুলি দারুণ লাগে খেতে তুই জানিস তুই জানিস আমার মাকে আমি পিঠে বানাতে কিসে আমাদের বাড়িতে অনেকে নারকেল সহ্য করতে পারে না মানে বেশ specifically হচ্ছে আমার বাবা তো আমার মা আমার মাকে আমি দেখেছি যে আমার মা খুব সুন্দর করে ওই গাজরের হালুয়া বানিয়ে পুর করে জানিস তো পিঠে বানাবে না ওটা তো basically পাটিসাপটা বলে তাই না ওই যেগুলো লম্বা মতন করে হয় একটুখানি ভিতরে পুড় থাকে গাজরের হালুয়া দিয়ে হয় হ্যাঁ আমার মা সেই ভীষণ সুন্দর বানায় নিস তো মানে একটু unique টাইপের but আমি কোনদিনও খাওয়াবো মানে এটা আমি আমার মাকে দেখেছি করতে মানে যেরকমটা গাজরের হালুয়া বানায় গাজরটাকে great করে যেরকম বানায় আর কি গাজরের হালুয়াটাকে বানিয়ে সেটাকে পুর হিসেবে apply করে আমার মা

চালের গুঁড়ো দিয়ে করা হয় মানে পাটিসাপটার মধ্যে থাকে তাই না পুর বলি layer টা ওটা মনে হয় চালের গুঁড়ো দিয়ে করা হয় ওটার মধ্যে অনেক কিছু থাকে এটা চালের গুঁড়ো থাকে নানান রকমের জিনিস দিয়ে আর জানিস তো better টা ভালো করে যদি তৈরিও না হয় না ওটা করাতে লেগে যায় ওটা ভালো করে করাও যায় না ওটাই মেন জানিস তো ওটার মধ্যে পরিমান মতো যদি ঠিকঠাক ingredients না পড়ে তাহলে ওই পাটিসাপটা উড়তে চায় না ওটা ভীষণ important একটা জিনিস আমার মাকে দেখেছো তো আমার মা প্রথমেই যখন আ পাটিসাপটা বা কিছু বানায় পৌষ পার্বণ দিনে তখন আগেই তোর গ্যাসকে একটা করে পাটিসাপটা বা পিঠে পুলি যাই বানাই একটা করে গ্যাসকে খেতে দেয় তারপর আমাদের জন্য রাখে আমি জানি না এটা কেন করে কিন্তু আমি দেখেছি এই ritual টা

আমার মা first time ওরকম পাটিসাপটা করতে গেছে first দিন এরকম ভেঙে ভেঙে পুরো খারাপ হয়ে গেছিল তারপর থেকে যখন বানাতো এখন সুন্দরী বানায় নারকেল দিয়েই বানায় নারকেলটা

তোকে আমার মায়ের হাতেরটা খাওয়াবো ভুলতেই পারবি না এতো ভালো লাগবে খেতে আলাদাই খেতে লাগে

একদম মানে তোর পাটি সাপটা খেতে বেশি ভালো লাগে না দুধ পুলি

ও আমি আবার একটুখানি পাটিসাপটা খেতে পছন্দ করি যেহেতু এই গাজরের হালুয়া দিয়ে করে নারকেলটা ঠিক আমারও ভালো লাগে না জানিস তো ভীষণ গ্যাস typr এর হয়ে যায় তো তাই জন্য avoid করি দুধ পুলি তো try করে দেখতে বলিস একবার তোর ওই আমাদের বান্ধবীটা ছিল না ওর বাড়ি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কি বললি

বললাম আমাদের যে বান্ধবীটা ছিল না প্রিয়াঙ্কা বলে ও আমাকে সেইবার রান্না পুজোতে ডেকেছিল জানিস তো সে পাঁচ সাত রকমের ভাজা আমি জিজ্ঞেস করলাম যে তুই আসবি না ও তখন বলল যে তুই নেই এখানে তুই তখন বাইরে ছিলি তো আমি গিয়েছিলাম গিয়ে খেলাম বেশ পাঁচ রকমের ভাজা পান্তা অনেক কিছু দিচ্ছিল বেশ ভালো লাগলো আমি মানে রান্না পুজো খুব কমই attend করেছি এবং ঠিক ব্যাপারটা জানতাম না ভালো করে রান্না পুজো item টা একটু ভালোই হয় কারণ পান্তা হয় মানে আমাদের যখন রান্না পুজো হয় ওই time এ আমাদের মারা সবাই একসাথে মিলে রান্না করতে বসে সারারাত তাদের গল্প থাকে পান্তা তারপর ওই ডাল চচ্চড়ি বলেন না হ্যাঁ হ্যাঁ

সবজি দিয়ে চচ্চড়ি ইলিশ মাছ ভাজা তারপর ওই পুলি, দুধ পুলি তারপর পিঠে wow wow এই তার মানে তোদের রান্না পুজো আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের রান্না পুজো আছে একদিন আসিস তাহলে ঘুরে যাস রান্না পুজোয় invite করবো হুম একদম একদম ঠিক আছে চল রে আজকের এর জন্য এইটুকুই থাক আমি রান্নাটা বসিয়ে ফেলি বুঝলি আচ্ছা এই আমাকেও chowmein টা বসাতে হবে শুনে নিলাম জেনে নিলাম

শীতের কিছু ব ফল আআ সবজি আমাদের শরীর ও মন দুটোই ভালো রাখতে সাহায্য করে

যদিও এখন সবরকম সবজি ও ফল সারা বছরই পাওয়া যায় কিন্তু মরশুমি ফল বা সবজির পুষ্টিগুণ সর্বদাই বেশি

শীতকালে এমন কিছু সবজি ও ফল পাওয়া যায় যার পুষ্টিগুণ অপরিসীম সেগুলো কথাই আজ বলবো

প্রথমেই আসি এমন এক সবজির কথায় যাকে miracle tree বলা হয় যার পাতা ফল মূল বীজ ফুল সবটাতেই রয়েছে ভরপুর পুষ্টিগুণ তা হলো সজনে বা moringa

সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে vitamin a c b complex magnesium iron calcium phosphorus zinc beta carotene ও amino acid

এইজন্য সজনেতে রয়েছে anti microbial ধর্ম antioxidant রূপে

যেটার যার কারণে Blood pressure কমাতে সাহায্য করে

প্রতিদিন সজনে পাতার রস খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়াও যারা anti tubercu culosis ওষুধ খান তাদের liver damage থেকেও রক্ষা করে

শীতের দিনে বীট রোজের খাদ্যতালিকায় রাখতেই হবে এতে nitrate - এর পরিমাণ বেশি থাকায় blood pressure blood sugar নিয়ন্ত্রণ করে

উপস্থিত practin শর্করা constipation দূর করে ওজন কমাতেও সহায়ক এটি

calcium ও phosphorus -এর উপস্থিতি হাড়ের জন্য উপকারী বীটে রয়েছে প্রচুর folate ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন করে

এছাড়াও vitamin a ও leoten carotene oil থাকে যা antioxidant রূপে কাজ করে immunity - ও বজায় রাখে

বিটের সঙ্গি সর্বদাই গাজর প্রচুর beta carotene b complex vitamin k -এর উপস্থিতি রক্তে cholesterol -এর মাত্রা কমায়

low glycemic index হওয়ায় diabetic নিয়ন্ত্রণ করে leoten চোখের কার্যকারিতা ভালো রাখে heart -এর খামকার্য ক্ষমতা ভালো রাখতেও বিট উপকারী

এতে উপস্থিত polyacetylene leukemia -র জন্য উপকারী

এছাড়াও এর মধ্যে উপস্থিত glucocil glucosilnet লালারসের সংস্পর্শে এসে anticancer যৌগ তৈরি করে

রোজকার diet - এর সতেরো percent vitamin c কুড়ি percent vitamin k ও folic acid আমরা একশো গ্রাম ফুলকপি থেকে পাই

যাস যথেষ্ট পরিমাণে antioxidant -এ এরমধ্যে উপস্থিত আছে তাই একে super food বলাই যেতে পারে

তবে যাদের hypothyroid সমস্যা আছে তারা খুব বেশি পরিমাণে খাবেননা

শীত মানেই জলখাবারে কড়াইশুটির কচুরি আর আলুর দম কড়াইশুটির কচুরিকে বলা যায় vitamin -এর power house

এতে প্রচুর পরিমাণে magnesium ও calcium কড়াইশুটি থাকে কড়াইশুটিতে কিন্তু protein ও ভরপুর থাকে polyphenol -এর উপস্থিতি cancer heart -এর সমস্যা ও blood sugar নিয়ন্ত্রণ করে

এছাড়াও saphoneni -আর উপস্থিতি cancer -এর প্রতিশেধক হিসেবে কাজ করে তবে অনেক ক্ষেত্রেই phytic acid -এর উপস্থিতির জন্য অধিক গ্ৰহনে iron -এর শোষণ ব্যহত হতে পারে

calcium -এর উপস্থিতি হাড়ের গঠনে সাহায্য করে vitamin k heart -এর সমস্যা পথ রোধ করে এছাড়াও যাদের anemia আছে তাদের জন্য ভালো broccoli

শীতকালে কমলালেবুর হাতে কমলালেবু হাতে রোদ পোহাতে ভালোবাসেনা এমন কেউ বোধয় নেই ভীষণ উপকারী ফল এই কমলালেবু সযাদের সাধারণত kidney -র সমস্যা আছে

এটি ওজন কমানোর জন্য উপকারী কম calorie যুক্ত এই ফলে রয়েছে প্রচুর fiber তাই শুধু নয় ওজন নয় blood pressure sugar কমাতেও উপকারী

ওজন blood sugar blood pressure নিয়ন্ত্রণের জন্য শীতকালে আর একটা উল্লেখযোগ্য ফল হলো পানি ফল

পানি ফলের থেকে প্রচুর mineral Water পাওয়া যায়

এর জন্য আমরা রে আমাদের পানি ফল আমরা গ্ৰহন করতেই পারি

হামার ভালো লাগে খেলাধুলা ভালো লাগে আমার

cricket খেলতে ভাল্লাগে আমার football খেলতেও ভালো লাগে

এইযে তোম martial art -ও শিখেছি আমি একটু এখান থেকে শিখিনি আমি

হ্যাঁ সল্টলেক সল্টলেক থেকে universal হ্যাঁ ওখান থেকে

ওখান থেকে শিখে ছিলাম আমি প্রায় তোমার উম দুহাজার আঠে দুহাজার নয়ে

ওখানে আমিই purple belt অব্দি করেছিলাম তারপরে junior black belt -এর ওখান থেকে গিয়েছিলাম আমরা একটা

ওখানে খেলিছিলাম ওখানে হেরে গেছিলাম আমি একটা লে ছেলে ছিল তোমার ওই দার্জিলিং এর দিক দিয়েই হ্যাঁ দার্জিলিং এর দিক দিয়ে এসছিল

ওরাই মানে পুরো একদম গোর্খাদের মতো হয়না একদম ওরাই মেরে ছিল একটা kick মেরেছিল আমার কানের নিচে অখানেই আমি মানে আমাকে hospitalized করতে হয়েচিল তখনি আর ছাড়লাম খেলাটা

এগা ভালো black belt হয়ে যেতাম ভেবেছিলাম black belt হয়ে গেলে আর একটা school institute খুলে দিতো বাচ্চাদের গোই বাচ্চাদের জন্য করে দিত

এইদিকে কাজ কর্ম চলছে আর কি বলব কাজ কর্ম এই অবস্থা হয়ে গেছে মানে কিছু আর বলাই যাছে না কিছু ভাবাই যাছে না কাজ কর্ম কি করব

তোদের তো তোদের তো মনে হয় ভালোই চলছে এ তোদের তখন ক গরম কালে পাখা market তো গরম কালের এখন তোদের বাজারটা উঠবে তোদের তো এখন stock খুব ভালোই উঠবে গরম পরবে এবার গরমে পাখা market -টা খুবই ভালো চলবে তোদের